এবং এই মন্দিরটির বাইরে আমি একটি সন পাপড়ির দোকান দেখতে পাচ্ছি এবং এরা এসব আশেপাশে অনেক লোকজন দেখতে পাচ্ছি।

ভেতরে আছে একটি অনেক বড় বিল্ডিং এবং এটি হল একটি পৌরসভা আশেপাশে অনেক সাইকেল এবং বাইক দাঁড় করিয়ে রাখা আছে এছাড়াও ওখানে একটি লোক স্কুলটি নিয়ে ভেতরে প্রবেশ কর--